সেখানে গিয়ে আমরা বসে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দটা উপভোগ করি এবং যে মেলা এটি রাতে হলে আরো বেশি মজা লাগে যে আলোয়--